এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এখানে-এ গাড়ি পার্ক হয়।

এই ছবিটিতে বোঝা যাচ্ছে এটি একটি বড় ফ্ল্যাট যার পাঁচটা ফ্লোর রয়েছে নিচে একটা বাইক দাঁড় করানো রয়েছে।

এবং-- বিভিন্ন ধরনের প্যান্ট দেখা যাচ্ছে শার্ট দেখা যাচ্ছে গেঞ্জি দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে এখানে গাড়ি সারানো হয় এটি একটি ফ্যাক্টরি । যেখানে অনেকগুলি গাড়ি দাঁড় করার রয়েছে। কিছু কিছু গা --

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছেএটি একটি বাগান সামনে একটি বড় বাগান বাড়ি রয়েছে এবং- -